আস্সালামালিকুম ওয়ালাইকুম সালামI কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ! আপনি কেমন আছেন?

এইতো ভাই চলছে, অলস সময় কাটতাছে কি করছেন?

ও আচ্ছা হ্যা পাঠান তো বেশ craze সৃষ্টি করছে আবার বেশ negative review দেখলাম আমিI কেমন পাঞ্জাবের লোকজন শাহরুখ খানরে নাকি পেলে মেরে ফেলবেI পাঠানরা পেলে নাকি ওরে মেরে ফেলবে, এটাও বলছে। না সেটা হয়তো গল্পের মধ্যে কিছু ছিলেন, এমনি movie হিসেবে কেমন? movie হিসেবে চমৎকার movie অসাধারণ একটা movie আসলে movie টায় যখন দুইটা সুন্দর মানে, তিনটা নায়ক যখন একসাথে অভিনয় করেনা, সেই movie টার মানে ই change হয়ে যায়, মানে situation ই change হয়ে যায়। ধরেন first first এই তো শাহরুখ খান তো এ main role এ আছে hero, হিসেবে, villain হিসেবে। তারপরে মাঝখানে সালমান খান আসে।

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু আমার কেন জানি movie টা দেখতে ইচ্ছা হয় নাই কারন আমরা যে প্রথমেই গানটাতে শুনলাম কিবলে

আর তারপর হচ্ছে আরেকটা কি যে ঝুম ঝুম জো পাঠান আরেকটা গান বের হৈছে ওই গানটা ভালো ছিল কিন্তু নাচ টাও ভালো ছিল কিন্তু কেন জানো আমার শাহরুখ খানের look

Drug addicted drug addicted হ্যাঁ

হ্যাঁ, কেমন একটা look ভাললাগে নাই চুলগুলি কি যেন বলে নাম কি যেন নায়িকার নাম দীপিকা দীপিকা সালমান খানকে আমার সব movie তেই কেমন যেন বলদ বলদ লাগে ওর film দেখলেই তাও ওর একটা movie আমার খুব পছন্দের মানে ওই ওই চরিত্রটা মাথায় ঢুকে গেছে বলেই বোধ হয় এই জন্য সব movie তে বলদ বলদ লাগে ঠিক আছে যে ওহো আচ্ছা আচ্ছা

humanities এর মনে করেন যে একদম কি বলবো একটা example ওই ছবিটা হম ওই ছবি তে ওর part টা কিন্তু সহজ সরল থাকে ঠিক আছে character এর movie ও দেখেছি আমি, দু একটা অত বেশি না দুই একটা দেখেছি। কিন্তু ওই movie টা আমার কাছে খুব ভাল লেগেছে আর কি last এ যেভাবে emotionally drag করে দর্শকদের যে কেউ emotional হয়ে যাইতে বাধ্য। জিনিসটা ভালো লাগছে এই জন্য হয়তো ওকে আমার এরকম বলদ বলদ লাগে। শাহরুখ খান রে আমার কেন জানি আমার ওর চেহারা আমার কখনোই পছন্দ ছিল না। অভিনয় যাহোক পছন্দ,

হ্যাঁ প্রচুর negative review দেখেছি। ভাই আপনি পাঞ্জাবি বলেন হেন বলেন তেন বলেন অনেকে বলে যে দক্ষিণী movie র fan দেখে আমার পছন্দ হয় না, আমি কিন্তু কোন এলাকার movie র fan না, তারপরেও কেন জানি আমার ভালো লাগে নাই।

আমার মনে করেন যে একটু romantic গল্প তারপর একটু thrill থাকবে একটু action থাকবে ভালই লাগে সব সব সব movie ই ভালো লাগে যদি story ভালো হয় ভালো লাগে নায়ক নায়িকাও অনেক matter করে, অভিনয় matter করে। হু হু সেটা ঠিক। আমার অবশ্য thriller গল্পগুলা ভাললাগে বেশি। এরকম না যে romantic, comedy, tragedy দেখি না, দেখি কিন্তু আমার thriller গল্পগুলা টানে বেশি, বিশেষ করে thriller movie গুলো আমি,

ভালো movie দেখা যাতে refresh হইতে পারি। আচ্ছা আচ্ছা মানে আপনি আপনার সময় টুকুও নষ্ট করতে চান না, চান যে ভালো কিছুর মধ্য দিয়ে সময় টুকু কাটুক। উ হু হু ভালো কিছু movie থেকে শিখতে পারি। হাসলে জীবন ভালো থাকবে বা মাঝে মাঝে কাঁদাও উচিত, বা মাঝে মাঝে একটু action ও দেখা উচিত। তাইনা strong মনোবল বাড়ানোর জন্য মনোবল বাড়ানোর জন্য। এ ধরনের movie দেখে। হম নিজেকে সাধারণত অবসর সময় কিভাবে entertain করা হয়? movie দেখেই? movie দেখি, গান শুনি। আমার অরিজিৎ সিং এর গান খুব পছন্দ।

হ্যাঁ voice টা সুন্দর। হম অরিজিৎ সিং এর সবথেকে বেশি ভালো লাগে আশিকি two movie র song গুলো। আর এই গুলো শুনলে আমার কান্না চলে আসে, ঘুম চলে আসে মানে এই গানগুলো শুনলে আর আমার life এর সাথে এত related হম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আসলে relate করতে পারেন দেখে ভালো লাগে বেশি, ঠিক আছে। যারা relate করতে পারবেনা ওদের আবার অত ভালো লাগবে না। গানগুলোর সাথে আমার অনেক স্মৃতি সবই ভালো লাগে। আপনার বাংলাদেশের চলচ্চিত্র কেমন লাগে, তাই বলেন! আর বইলেন না ভাই, বাংলাদেশের কোনোকিছু যদি অপছন্দ বলেন আহ সবচেয়ে বেশি হচ্ছে cinema ঠিক আছে। আমি আগে দেখেছি উম ছোটবেলায় বড়দের সাথে মিলে বসে দেখতাম family cinema গুলো যে শাবানা, মৌসুমী। হম জশিম ওতো পছন্দ ছিল না এই, real ছিল হ্যাঁ ওদের movie গুলি মোটামুটি একটা level ছিল, একটা standard ছিল কিন্তু বর্তমান যে hero heroine এর তো ভাই কোন standard ই নাই।

কুত্তার বাচ্চা মারুলের ছবি কেমন লাগে আপনার? মারুলের ছবি দেখি

না আমি ওর নামে শুধু troll ই দেখে গেছি। কুত্তার বাচ্চা আল্লাহ মাফ করো, ওই যে এই movie তে short clip টাই দেখছি এই তুই কি বললি

হ্যাঁ কোনখানে আসলে movie দেখি নাই ওটা পছন্দই হয় না। কোন দিক দিয়ে ওতো কাজের ছেলের পাঠও করতে পারে না। নায়কের পাঠ, আসলেই বাবা বাবা পরিচালক ছিল বলেই কিছু একটা করে গেসে। উম যাই হোক বাংলাদেশের আমরা সাধারণত, বাংলাদেশে এখনকার সিনেমা গুলো দেখায় না, তবে বেশ কিছু art film আছে যেমন, আপনি যদি গিয়ে দেখেন নাম ভুলে গেছি wait ও ওরা এগারো জন তারপর আসেন

হ্যাঁ এই ছবিগুলোর গল্প কিন্তু ভালো লাগছে আমার কাছে মানে আপনি যদি হ্যাঁ মাশআল্লাহ type এর movie দেখতে চান তাহলে ভাল লাগবে না, but আপনি যদি গল্পে related অভিনয় related movie দেখতে চান গুলো ভালো লাগবে।

কোরিয়া আহ তারপরে হচ্ছে hollywood এর movie গুলো দেখে আর কি বিশেষ করে thriller বললাম না thriller গল্প গুলো পছন্দ আমার korean movie গুলো বেশি thrilling হয়, ওখানে বেশ কিছু movie আমি দেখেছি parasite তারপরে হচ্ছে seldomia seven children heaven বোধহয় hollywood এর বেশ কিছু movie আমি দেখেছি, এভাবেই আর কি হম অবসর সময়ে বিনোদন চাই, এছাড়া phone তো আছেই! হ্যা যার কেউ নেই তার phone তো আছেই ভুল বললেন ভুল বললেন, যার আজকাল সবকিছু আছে তারপরেও phone ই সবকিছু ঠিক আছে। phone ই একটা মাধ্যম কিন্তু আসলে মনের ভাব, আদান প্রদান মানুষের সাথে মানুষের বন্ধুত্ব সম্পর্ক মানুষের সাথে মানুষের সবকিছুই communication phone এর মাধ্যমে আসতে আছে। হ্যাঁ phone এর মাধ্যমে phone হাতে তো পুরো বিশ্ব হাতের মুঠোয়, এরকমই একটা ব্যাপার।

বিশেষ করে social media এ আমরা অনেক বেশি time waste করি দেখলাম আমি news এ আহ যে বাংলাদেশের আহ sorry facebook ব্যবহারের মধ্যে দ্বিতীয় স্থানে আসছে ভারত, আহ তৃতীয় স্থানে কোন রাষ্ট্রটা যেন চতুর্থ স্থানে সম্ভবত বাংলাদেশ। ঠিক আছে। বাংলাদেশের মতো একটা নিম্ন মধ্যবিত্ত দেশে যদিও উন্নয়নশীল লেখা হয় তারপরও আমার মনে হয়

হ্যাঁ মধ্যবিত্ত দেশে facebook র মতন apps ব্যবহার করে। তবে আপনি ভাবেন কত net খরচ করে বাংলাদেশের মানুষ! কি পরিমাণ mobile তাই চিন্তা করেন, কি পরিমাণ device হম সেটাই। তো অর্ধেক income ই মনে হয় এখান থেকেই হয়ে যায় ভারত বাংলাদেশ থেকে।

হম আসলে এখানকার মানুষ অলস তো কাজের দিন কাজ কম কিন্তু নিজেদের entertain করে বেশি। তাও যদি সুস্থ entertainment চাওয়া হয়, মানে হইতো।

কেন জানিনা আমার ভালো লাগেনা facebook এ যা হয় facebook তো শুধু তো ওইগুলা না community থাকে friend circle থাকে, হ্যাঁ অবশ্যই। একটা contact এর ব্যাপার থাকে। হম তো সেইজন্য আর কি বলবো বাংলাদেশের নাটক গুলো ভালো লাগে আমার বেশ ভালো লাগে। মুশারফ করিম,

হম আরফান নিশো, মুশারফ করিম। এদের নাটকগুলো ভালো লাগে এরপরে recently দেখলাম thrilling দুইটা নাটক নাটক একটা হচ্ছে web series একটা হচ্ছে short film উম না ওইটা ওটা দেখিনি ওটা দেখেছি এমনি trailer দেখেছি ওটা দেখতে পাওয়া OTT platform এ যাওয়া লাগবে। কে payment করে দেখবে বলেন তো? এত ঝামেলা। কে বলছে আপনার payment কইরে দেখবে। আমি আপনাকে একটা link দিয়ে দেব download করে দেখে নিয়েন। যেদিন বের হয় আমি সেদিনই সবকিছু দেখি। হম আপনি কি hall print না, hall print তো এটা না। কি বলে এটাকে কিভাবে যেন দেখা যায়। এটাই তো চোরকি তারপর আপনারই এই ইয়ে থেকে যেইটা আসে সেইটা same print যেখানে তালা আছে, সেখানে তো তালা খোলার মতন চোরও আছে। হম না আমি ওই যে বলতেছিলাম পুনর্জন্ম one two three

হ্যাঁ বাংলাদেশের কামাল এই যে কামাল বললেন এই ছেলেটির অভিনয় যৌশ লাগছে ভাই। তাই? কি অভিনয় বাপরে!

লাগে নাই ভালই লাগছে। এইভাবেই আর কি entertain হয়েই entertainment এর অভাব নেই আসলে phone আছে যেহেতু, অভাব নেই না সেটাই আসলে সবমিলিয়ে ভালো। সবমিলিয়ে আমাদের ভালো আছে প্রত্যেকটা জিনিসের negative side positive side দুই রকম side ই থাকবে। তার মাঝখান থেকে আমাদের চেষ্টা করতে হবে যে positive টা কে কিভাবে আমরা,

এটাই আর কি। আমি তো positive side টাকেই বেশি priority preference দেওয়ার try করি। হম হ্যাঁ চেষ্টা করি আমিও যাতে positive দিকটা ধারণ করতে পারি দিয়ে দেওয়া যায় না ওটাতো জীবনেরই একটা অংশ but ওটাকে side এ রেখে এগিয়ে যেতে হয়। উপরে ওই যে বলবো আমি তো বাঙালি অনেক সময় আবেগে পড়ে negative side এর দিকেও চলে যাই মাঝে মাঝে, ভাত খাওয়া বাঙালি আমরা। হ্যাঁ চেষ্টা করি, positive দিকটা যাতে ধারণ করতে পারি। ভাত খাওয়া বাঙালি তো আমরা, আমরা তো আবার নিজেকে control খুব কমই করি। যত নিষিদ্ধ জিনিসপত্র যত মানে যে জিনিসে হারাম আছে, সেই জিনিসে আমরা আছি। হ্যাঁ নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ always সব মানুষেরই থাকে। যাই হোক ভাইয়া আপনাকে আর disturb করবো না

হ্যাঁ কেমন আছে বড় ভাই ভালো আছেন? এইতো ভাইয়া আমি ভালো আপনি কেমন আছেন কী খবর বলেন? এইতো ভাই আলহামদুলিল্লা ভালো আছি। তো ভাই শুনলাম আপনার এলাকায় নাকি একটা দুর্ঘটনা ঘটেছে যদি একটু বলতেন, হ্যাঁ ভাইয়া আমার এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছিল, তো আপনাকে আমি সেই সম্পর্কে অবগত করছি, আপনি তো ভাইয়া জানেন যে আমার বাসা, জেলা থেকে বিশ কিলোমিটার আপনার road ধরে যেতে হয় তারপরে একটি বাজার এর পাশে সেই বাজার টার নাম হলো বনপাড়া বাজার তো সেই

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি আমি একটা news এর কথা বলি, বলি আপনি তো জানেন আমার বাড়ি হচ্ছে আপনার crocks বাজারের তিন number দিয়ে চার number গলি তিন number এলাকার main যেই শহরটা, শহরতো কোলকাতায় কমই আছে একটা শহর ওখানে আমার বাড়ি তো, আমি যদি বলি cross bazar এ ঠিক আমার বাড়ি প্রায় পাঁচ চার কিলোমিটার দূরে তো ঠই ওই পাঁচ চার কিলোমিটার দূরে যেহেতু আমার বাড়ি তো আমি ওখানে থাকি তো ওই এলাকার নাম হচ্ছে তো এই তে আমার বাড়ি আছে চার number road এর পাঁচ number বাড়িটা আমার, তো আমার বাড়ি থেকে ঠিক পাঁচ কিলোমিটার পূর্ব দিকে একটা এলা, গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে তো ওই গ্রামে, মনে করেন আমি ছিলাম তো ওই গ্রামে আমি যে গিয়েছিলাম তো দেখি একটা হঠাৎ করে আমি গ্রামি ঘুরতে গিয়েছিলাম তো হচ্ছে একটা ছোটো ছেলে পানি ছিল পানি, পানি নিয়ে খেলছিলো খেলার সময়ে, ওই ছেলেটা একটা electricity board ছিল ওই পানিটা ফেলে দেয় হঠাৎ, ভুল করে তো ওখান থেকে short circuit খেয়ে ওই যে বাসাটা ছিলো পুরোটা পুড়ে যায় আর বাসার মধ্যে একটা বৃদ্ধ লোক ঘুমিয়ে ছিল সে জাগায় একদম মারা যায়, আর বাদ বাকি যা ধন সম্পদ সোনা কাপড় চুপড় যা ছিল সব এক জায়গায় পুড়ে যায় তো একটা লোকই মারা যায় কিন্তু আল্লা রহমতে বাকি সবাইগুলা আমি, আমি এবং ওরা গ্রামবাসী মিলে rescue করতে পেরেছিলাম। so ওই গ্রামটার থেকেই একটা দুর্ঘটনা ঘটেছিল যা আমি Facebook এ post ও করেছিলাম, আমার channel এর নাম হচ্ছে channel তহ আপনি ওখানে পেয়ে যাবেন। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া যেহেতু আপনি বললেন, আপনার channel টির নাম হলো channel তো আমি চেষ্টা করবো আপনার সেই channel টিতে ঢুকে যে ঘটনার কথাটা বললেন সেই ঘটনাটা আমি বিস্তারিত আরও ভালোভাবে জানার জন্য চেষ্টা করবো। তো আপনি কিন্তু একটি গনমাধ্যম use করছেন সেটা হলো facebook গণমাধ্যম আসলে বর্তমানে আমরা সব ধরনের news আমরা facebook গণমাধ্যম এর মাধ্যমে পেয়ে থাকি আপনি কিন্তু খুব ভালো একটা উপায়, মানে ইয়ে করছে আরকি ব্যাবহার করছেন, হ্যাঁ আপনি একদম সঠিক কোথা বলেছেন যে আমরা যেকোনো কিছু facebook গণমাধ্যমে পেয়ে যাবো কারন আমাদের এই ছোটো ছোটো খবর গুলাতো আরতো TV র channel এ আসেনা, আর বাংলাদেশের TV র channel এ তাদেরকে কিছু পারিশ্রমিক দিতে হয় তো সবাইয়ের আর সামর্থে কোলায়না তো এই যে আপনি চাইলেই যেকোনো TV র channel গুলোকে না চেয়ে আপনি facebook এ কে যদি post গুলো করেন, এখান থেকে যদি share by share এ অনেকে খবরটা পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া আপনি ঠিক কথা বলছেন যে আমরা সকল ধরনের মানে প্রায় ধরনের news গুলি যদি আমরা facebook এ post করি, তাহলে আমাদের facebook friend যারা আছে তারা তো দেখতে পাবে plus তারা আবার যদি সেগুলো কে share করে দেয় তাহলে তাদের যে facebook friend আছে তারাও আবার দেখতে পাবে মানে এরকমভাবে যদি সবাই share করে তাহলে এই news গুলো সবার কাছে পৌঁছে যায়, আমরা মানে বেশিরভাগ news ই আমরা মানে আমরা অনেক news আমরা facebook এর মাধ্যমে পেয়ে থাকি local news যেগুলো সব ধরনের local news তো আমরা আপনার TV channel বা আপনার news paper এ পাপাইনা? এগুলো আমরা facebook এ বেশি পাই। হ্যাঁ আপনি একদম সঠিক কোথা বলেছেন যে আপনার সব news TV channel এ পাইনা facebook এ বেশি পাওয়া যায় আসলে আপনার সাথে একমত সহমত প্রকাশ করছি তা আমি যদি আপনাকে আরেকটা দুর্ঘটনার কোথা বলি তো আপনি শোনেন,

হ্যাঁ আমি চিনি আপনি সেটা বলেন আমি শুনি। হ্যাঁ আমি ওই নাটরে গিয়েছিলাম তো, আমি যখন নাটরে গিয়ে আপনার একটা, college নামে একটা college আছে ওই college থেকে আপনার ঠিক পাঁচ কিলোমিটার দূরে একটা stadium আছে যেটাকে বলে কানিকার stadium তো আমি ওই stadium এ গিয়েছিলাম stadium এ গিয়ে যাওয়ার সময়ে মনে করেন park পড়ে ওখানে ওই park এ আমি একটু বসেছিলাম, আপনার park আসার কিছুক্ষন আছে আমি বসেছিলাম হঠাৎ দেখি একটা লোক তার cycle নিয়ে ওই park এর দিকে রওনা হচ্ছিলো এই সময়ে একটা দূর থেকে একটা bus bus এর নাম হচ্ছে আপনার রহিম enterprise তো ওই bus টা আপনার এসে জায়গায় তাকে